এই ছবিটিতে রাতের দৃশ্য দেখাচ্ছে যেখানে আতসবাজি ফাটানো হচ্ছে।

দৃশ্যটি উৎসবমুখর মনে হচ্ছে সম্ভবত কোন উদযাপন বা অনুষ্ঠানের অংশ।

উপরে দুটো ছোট ছোট ব্যয়ামের মধ্যে বেশ কয়েকটি মাছ রয়েছে।

মেঝেতে বিভিন্ন ডিজাইনের টাইলস বসানো রয়েছে ঘরটিতে।

অনেক মানুষ সৈকতে জড়ো হয়েছে এবং কিছু মানুষ জলে দাঁড়িয়ে রয়েছে।

একজন ব্যক্তি হলুদ টিশার্ট পরে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে একটি সাজানো মঞ্চের সেট আপ দেখা যাচ্ছে সম্ভবত একটি সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য।

মঞ্চের সামনে চেয়ার এবং একটি লাল কাপড় দিয়ে ঢাকা টেবিল রয়েছে এবং এলাকা সজ্জিত পর্জা এবং ঝুলন্ত সাজসজ্জা দিয়ে সজ্জিত।

পাশে রয়েছে সারি সারি ভাব ভাবে আবদ্ধ গাছপালাগুলি।

আ ঘরটি মার্বেল মেঝে এবং সাদা দেওয়াল দিয়ে সাজানো।

ঘরের ডান পাশে বেশ কয়েকটি কাঠের চেয়ার সারিবদ্ধ ভাবে রাখা আছে এবং জানলাগুলি পর্দা ঝুলানো রয়েছে।

ঘরের শেষ প্রান্তে দুটি কাঠের চেয়ার দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একজন ব্যক্তি ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন।

দেখা যাচ্ছে বৃষ্টি আসার আগের পূর্বের মুহূর্ত যেখানের আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে।

যে রাস্তার দুপাশে ঘাস দেখা যাচ্ছে এবং ক্ষেতের জমিগুলি জলাবদ্ধ রয়েছে।

এই ছবিটিতে একটি সুসজ্জিত দোকানের অভ্যন্তর দেখাচ্ছে সম্ভব এটি একটি স্টেশনারি দোকান।

এই ছবিটিতে একটি ঘাসযুক্ত এলাকাকে দেখা যাচ্ছে। যেখানে বেশ কয়েকটি ঘা-আস ছ ছ গাছ এবং পথ রয়েছে।

ভারী গিরিপথ যেখানে অনেক মানুষ ট্র্যাকিং করে এবং এটি একটি মূলত পর্যটন স্থান হিসেবে ধরা যা যেতে পারে।

গাছটার ডান পাশে একটি কালো গাড়ি পার্ক করা আছে।

এর ফটো দিয়ে দে দেখা যাচ্ছে একটি ব্যাঙ্কের সামনের ছবি।

সামনে প্রচুর গ্রাহক তাদের যানবাহন নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ছবির ডানপাশে কিছু গাড়ির চাকা এবং অন্যান্য গাড়ির যন্ত্রাংশ দেখা যাচ্ছে।